এখানে আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলটা নীল ও খয়রি রঙের রয়েছে এটা এখানেই আমরা সামনে ঘাস দেখতে পাচ্ছি যেটা মাঠের মধ্যে আছে এখানে সামনে বেড়া রয়েছে গ্রিলের।

এই মুহূর্তে আমরা একটা ষ্পোর্টস এর দোকান দেখতে পাচ্ছি। এই দোকানটা সামনে দিকে ব্যাট ও বল ঝুলছে এখানে অনেক কাপড় রয়েছে।

গেট দিয়ে সোজা সামনের দিকে একটা রাস্তা চলে গেছে যেটা ঢালাই করা রয়েছে। রাস্তাটা এখানে কালো গেটটা হলুদ রঙে রয়েছে।

এখানে তার সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে। তার ওপর দিকে আমরা রেলিং দেখতে পাচ্ছি। এখানে ছোট ছোট বড় বড় গাছ।

এখানে দোকানটির সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে দোকানটির ভিতরে লোককে দেখা যাচ্ছে না দোকানের ভিতরে অনেক ধরনের রং রয়েছে পাশে আরেকটা দোকান রয়ে--